এটা রাম মন্দির। এখানে মন্দিরে সবাই লোক ঢুকবে আ ঢুকছে পুজো দেওয়ার জন্য আর যাদের পুজো হয়ে গেছে তারা--

বিল্ডিং এখানে প্রচু-উ-উ-র ফ্ল্যাট রয়েছে। এবং একসাথে অনে--

উপকারিতা রয়েছে বড়ো বড়ো জালনা রয়েছে এই বাড়িটাতে। যেখানে অক্সিজেন ভালো ম--

মাছের বাজারে বিভিন্নরকম মাছ দেখতে পাওয়া যাচ্ছে। চিংড়ি আ ইলিশ পাবদা পামফ্লেট আ কুচ চিংড়ি সবকিছুই রয়েছে ।

অ অনেক পুরোনো দিনের আ-আ স্মৃতির স্তম্ভও রয়েছে।

হ্যাঁ এখানে সবাই এসে তাদের নিত্য কাজকর্ম-অ করে স্নান করা বাসন মজা বিভিন্নরকম। খুব সুন্দর একটা পুকুরের উম পরিবেশ।